এখানে দেখো হাতি আছে হাতির কিছু আছে ওখানে উপরে হাতিগুলো সব দাঁড়ানো আছে।

মিরর -টা ব্যাকগ্রাউন্ড লাল রঙের অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো রাখা আছে লোকও ভিড় আছে।

এটা দেখ দেখে বুঝা যায় এটা অনেক বড় অফিস আছে মানে কিসের লাইব্রেরি -ও আছে কি আছে।

ব্যাট বল এই অনেক প্রকার যে বড় বড় খেলনাগুলো আছেন যে আউটডোর -এ খেলা হয়।

টিসু এরকম আছে কত সুন্দর লাগছে দোকানটা মনে হয় বড়ো বড়ো দোকানটা আছে এই সব কাজেই দো--

দেখ এটা এটা লাইব্রেরী আ বোঝা যাচ্ছে মানে অনেক বড় লাইব্রেরী বিশাল বড় লাইব্রেরী আছে।

পাহাড়ের মাঝখান থেকে জল বেরোচ্ছে ঝর্না টাইপ ঝরঝড়াই জল বেরোচ্ছে।

এই দোকান দেখ বিশাল বড় দোকানটা আছে আর ব়্যাকে সব জিনিসগুলো সাজানো রয়েছে।

নীচে বসার জন্য নীচে মানে নীচে লোক যাওয়া আসা করবে আর অনেকগুলো চেয়ার আছে অনেক গুলো গোনতেও পারবনা অনেক গুলো চেয়ার আছে।

এই দোকানটা দেখো অনেক বড় এই দোকানটা আছে আর রেক আছে চারিদিক রেক -গুলো আছে আলমারিগুলো আছে।

জায়গাটা উপরে গ্রিনহাউস রকম লাগছে ঘর গ্রিন রকম কিছু নেই।

অ দেখো অনেকগুলো মিষ্টি রাখা আছে ট্রে -তে রসগোল্লা বুন্দি লাড্ডু।

এই দোকান এ দেখ দেখা যাচ্ছে বড় ফান্নিচার -এর দোকান আছে খুব বড় শোরুম কিন্তু ফান্নিচার -এর।

এটা দেখে বোঝা যায় অনেক পুরোনো স্কুল আছে উচ্চবিদ্যালয় লেখা আছে।

দূরে দেখা যাচ্ছে যেন রাত্তিরে ওখানে লাইট -গুলো জ্বলছে সব বন্ধ আছে লাইট -গুলো।